সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করা রয়েছে দেখতে পারছি।

একটা ওয়াল ঘাড়ি ঘড়িও দেখা যাচ্ছে।

লাইফ সিস্টেমও দেওয়া রয়েছে।

সাইডের দিকে অনেক ছোট ছোট বাড়ির মতন দেখা যাচ্ছে।

এখানে একটা ছোট বাড়ির মতন দেখা যাচ্ছে।

নদীর মদ্যে অনেক আঃ লোকজনও রয়েছে।

এইখানে দু-তিনটে গাড়ি দেখতে পারছি।

সাইডে ছোট ফ্লাওয়ার পটও দেখতে পারছি।

সিলিংয়ের মধ্যেও সুন্দর আ বেলুন টেলুন দিয়ে সাজানো রয়েছে দিয়ে দেখা যাচ্ছে।

চারদিকে অনেকটা বা-আ গাড়ি দেখতে পাচ্ছি এখানে।

একটা টিনের ছোট্ট বাড়িও দেখতে পারছি।

সাইডে অনেকটা পাথরগুলো দে দেখা যাচ্ছে এখানে।

একটা ব্যাড রয়েছে যেখানে বালিশ কোল বালিশ সবই রয়েছে।

গেটের ভেতরে সুন্দর বিল্ডিংও রয়েছে।

দূর থেকে পাহাড়ও সুন্দর দেখা যাচ্ছে।

উপর দিকে সুন্দর এল_ই_ডি লাইটও দেওয়া রয়েছে।

দুজন লোকও দাঁড়িয়ে রয়েছে আবার এখানে।

নীচের ট সুন্দর টাইলস লাগানো রয়েছে।